ঘরে ছোট ছোট ছেলে আছে।

ঝিকিমিক চাঁদের চিহ্ন আছে ।

ইখেনে একটা লাইট দিয়া আছে লাল বল ।

এইখানে দেখুন এইখানে কত সুন্দর।

তিনটা মূর্তি এসে এইখানে মন্দিরগুলাই ছে একটা ঘরের ভিতরে হল এর ভিতরে।

এইখানে দেখুন একটা ফুলগাছ আছে কত সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ধরেছে।

কত সুন্দর একটা রাস্তা আছে।

এইখানে দোকান আছে-এ ফির বেলুন আছে একটা জেবর আছে।